কি বলছিস বেশি মসলাদার যুক্ত খাবার না তেল বেশি না ও খাবারেই কোন test নেই মানে কি কি টাইপের মানে কি ধরনের ওখানে আমাদের বাঙালি খাবারের মত ওদের খাবার না

ওদের যে খাবার খারাপ সেরকম নয় কিন্তু রান্নার মাসিটা একদম পদের রান্না করে না। আর বেশি মনে হয় রাজমা, বিভিন্ন শস্যজাতীয় খাবার তাই না আমাদের যেমন বেশি আমরা আহ সবজি খাই বা রুটি দিয়ে পরোটা দিয়ে সেরকম মনে হয় ওদের বেশি শস্যজাতীয় খাবারই মনে হয় বেশি না এটা আমাদের অতটা অভ্যাস নই আমরা তুমি তো জানো যে আমি একটু শাকসবজি বেশি খাই আমার অতো শস্য পছন্দ হয় না রাজমা ওসব জিনিস পত্র যা হয় রাজমারা দাম বেশি খেতে খুব একটা খারাপ লাগে না ঠিকই আছে কিন্তু এক জিনিস তো আর রোজ খেতে ভালো লাগে না ওরা এসবেই চারিপাশে ঘোরে আর মেসে কি করতো বলতো তুমি রুটি যে কটা ইচ্ছা খাও কিন্তু এত কম পরিমাণে তরকারি দিত যে তোমার একটা রুটিও হবে না আমাদের বাঙ্গালীদের পেট ভরতো না ওরকম ভাবে কি বলো কম খাবার খেয়ে কি জীবন যাপন করা যায় আর ওরা দুই বেলা খাবার সকাল এগারো টা বারোটার সময় খাবার রাত্রিবেলা সাতটা আটটায় খেয়ে নাও দুপুরে খাওয়ার অতটা সিস্টেম নেই এবার আমরা বাঙালি আমাদের কাছে এগুলো দুপুরের খাবার হচ্ছে একটা এলাহী ব্যাপার আমরা একটু বেশ মোস্টে খাবো সেজন্য আর পাচ্ছিলাম না তারপরে অনেক কিছু ভেবে মা বাবার সাথেও কথা বললাম যে, আমি shift করছি একটু tenson করছিল যে কতটা কি security হবে কতটা কি না হবে যেহেতু একদম ফাঁকা flat আমার owner থাকে না কিন্তু অসুবিধা হয়নি কারণ আমার অনেক বন্ধু-বান্ধব ও shift করেছে আমার সাথে আমি একা থাকবো না একটা তিনটে bedroom র flat আমার সাথে আমার আরো দুটো বান্ধবী থাকবে আচ্ছা আমার মনে হয় ওরা তরকারিটা কম খায় ওরা পাশে তো ওরা দই খায় দুধ খায় লস্যি খায় তুই তো আবার দুধ জাতীয় product কিছুই খাস না তোর তো সমস্যা টা হবেই আমি নিজে কিছু ভেবেছি দেখো ভেবেছি সকাল বেলা ওই ওদের না একটু একটু দূরত্ব তে লস্যি পাওয়া যায় তারপর তোমার ওই fruit এর juice এর stall আছে ভেবেছি সকাল বেলা ওসব খেয়ে কাটিয়ে দেবো বা ধরো একটা পারাঠা খেয়ে নিলাম । পরোটা খেলে তো ধরো পেটটা বেশ ভারীই থাকে একটু জল খেলে পেটটা ভর্তিই থাকে অসুবিধা হয় না এবার যেই main কারণে তোমায় ফোন করা সেগুলো মা তোমাকে বললো অদের তো সবই পরোটা আলু stuffing করা তারপরে বেশ ভারী হয় আর কি পরোটা ছাড়া তো খায় না ভারি হয় আর কি ওদের খাবারটা ওরা simple পারাঠা খায় না ওরা ওই stuff মানে কিছু ওর মধ্যে সবজি ভোরে করেই খায় পেঁয়াজ হোক আলো হোক যাই সে হোক যখন যেই season এ যেই সবজি পাওয়া যায় ওরা সেটাই দিয়ে stuff করে বানিয়ে নেয় । তুমি ওদের দিয়ে সবজি দিয়ে পারো ওদের দুই মিনিট লাগবে বানাতে। যেই main কারণে তোমাকে ফোন করা সেটা গেল মা বলল যে তোমার থেকে একটু চটজলদি যে রান্না গুলো হয় না সারাদিন ধরে তো আর রান্না করা সম্ভব না, ওরকম আমাকে তুমি দু'পাঁচ টা recipe একটু শিখিয়ে দাও যেন আমাকে atleast না খেয়ে থাকতে হয় না। হ্যাঁ, তুই তো দেখ খিচুড়ি চটজলদি খিচুড়ি করে নিতে পারিস কুকারের মধ্যে চাল ডাল দিয়ে একটু পেঁয়াজ ভেজে একটু সিটি দিয়ে নুন হলুদ দিয়ে একটু সিটি দিয়ে নামানোর আগে একটু ঘি ছরিয়ে দিয়ে কুকারে দুটো তিনটে সিটি দিয়ে খিচুড়ি করে নিলি ম্যাগি তো আমাদের আছে সব সময়ের জন্য । একটু ওটসের খিচুড়ি করে নিতে পারিস ওটসের খিচুড়ি ও খুবই সোজা ডালিয়া খেতে পারিস ডালিয়া একদম same ডালিয়ার সঙ্গে একটুখানি একটু ডাল দিয়ে নুন হলুদ একটু একটা কাঁচা লঙ্কা ফেলে একটু আদা কুচি দিয়ে একটু ঘি দিয়ে ব্যাস একটা সিটি দিয়ে নামিয়ে নিলি কোন কড়াইয়ের ঝামেলা নেই কোন তেলের কিছু নেই নামিয়ে নিলি ডালিয়া আছে ওটস আছে। তুই গোলা রুটি খেতে পারিস একটু প্যানকেক খেতে পারিস প্যানকেক ও একটু ময়দা নিলি একটু ডিম নিলি একটু মিষ্টি নিলি একটু দুধ নিলি দুধ পেলে পেলি না পেলে না পেলি দিয়ে একটা বাড়ি থেকে যদি একটু fry pan নিয়ে যাস একটা recipe গোলা রুটি করে বা pancake করে খেয়ে নিলে এগুলো তো খুব চটজলদি খাবার পেট ও ভরে এগুলো খুবই চটজলদি খাবার ।

না হলে একটু হম কালকে restaurant যাব বা কিছু বা বা কালকে restaurant গেছিলাম। তুমি বিশ্বাস করতে পারবে না আমাদের কলকাতাতে তুমি তিন বেলায় হেসে খেলে যে টাকায় খেয়ে নেবে তুমি এক টা lunch এ হম টাকায় এখানে করতে পারবে না এত দামি খাবার দাবার । বাংলার বাইরে খুব খুবই দামি খাবার দাবার বাংলায় যত সহজেই যত অল্প পয়সায় খাবার পাওয়া যায় বাংলার বাইরে হয় না

এবার দেখো দুপুর থেকে রাত্রিবেলার খাবারের সময়টা অনেক টা থাকে। সন্ধ্যেবেলা তো একটু খিদে পায়। আমাদের কলকাতাতে কি তুমি একটু চপ মুড়ি খেয়ে নিলে তোমার ভালোই পেট ভরে গেল। দুটো চপ খেলে তুমি অনেকক্ষণ time কাটিয়ে দেবে কিন্তু এখানে তো সেটা নয়, তুমি একটা মম খাবে? তোমার একটা মোমোর plate পঞ্চাশ টাকা তুমি একটা mango juice খাবে এখানে সেটা একশো দশ কুড়ি টাকা এবার প্রত্যেকদিন এত পরিমাণ টাকা দেওয়া তো সম্ভব নয়

খাবারের এত expensive হলে তো মুশকিল তুই ওটাই কর তুই এগুলো এবার যখন বাড়ি আসবি কিছু কিছু উপকরণ তুই নিয়ে যা বা ওখানে কি পাস দেখ তুই এগুলো ঘরে করে যদি খাবার বন্দোবস্ত থাকে তাহলে এগুলোই ঘরে করে খা আহ ধরো university যাব university যাওয়ার আগে তো আমার পক্ষে তো সম্ভব না যে আমি এই কোথা থেকে একটা পারাঠা কিনে খাব। সেই ক্ষেত্রে আমি যদি আগের দিন একটু এইসব টুকটাক তুমি যেই জিনিসগুলো বললে সেগুলো যদি আমি একটু নিয়ে আসি আমি কিছু পেট টা ভরিয়ে আমি university যেতে পারি তাহলে আমার university র মধ্যেও সেই তোমার বড় বড় restaurant এর মতন food plaza আছে কিন্তু সেখানে তুমি কি খাবার খেতে চাও কোনও কিছু আড়াইশো তিনশো টাকার কমে তুমি নামাতে পারবে না। শোন সুজি দিয়ে উপমা করে খাস ঠিক আছে ছোট্ট ছোট্ট একটু আলু দিয়ে একটু সরষে ফোড়ন দিয়ে একটু সুজি দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নিবি তারপর সুজিটাকে দিয়ে একটু জল ভাজা ভাজা করে নিয়ে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে সুজির উপমা করে খাস খুবই ভালো লাগবে এবং পেট ভরবে সব থেকে বড় কথা পেট ভরবে কিন্তু ঠিক আছে এখন তার উপায় নেই এখন আর এত ভাবলে হবে না যা পাব সেটাই খেতে হবে পেটটা তো ভরাতে হবে তাই না সেটাই আমি আরও অসুবিধা কেন হচ্ছে বলতো? দিল্লিতে যেমন জিনিসপত্রের দাম খুব বেশি খুব মানে খুবই বেশি খাবার দাবারের কিন্তু দিল্লিতে যখন আমি ছিলাম এর আগে তখন তোমার খাবার দাবারের quality খুব ভালো ছিল মানে অবশ্যই বাঙালিয়ানা ছিল না কিন্তু তোমার খাবার খেয়ে ভালো লাগবে পেট ভরবে সুস্বাদু সবই তাই জন্য আমি যে কটা জায়গায় খেতে গেছি দিল্লিতে আবার তোমার লোকে যতটা না restaurant যায় তার থেকে বেশি ওই রাস্তায় যেই stall গুলো লাগে এবং সেগুলোর খাবার খুবই ভালো আচ্ছা এর জন্য আমি তোমাকে বলছিলাম যখন আমি দিল্লিতে ছিলাম যে দিল্লীটা ঘুরে যাও এখানে দিল্লির খাবার দাবার খুবই ভালো । ঘুরে যে খুব একটা মজার আছে সেরকম না কিন্তু খাবার দাবার যেহেতু ভালো অসুবিধা নেই আমি এখন পাঞ্জাবে আছি তুমি এখানেও এসো, এখানে খাবার-দাবার যে খারাপ সেটা না তুমি যেহেতু দুধ জাতীয় product ভালো খাও সেজন্য তোমার হয়তো ভালো লাগবে আমার অতটা ভালো লাগছে না কিন্তু এখন খাওয়া ছাড়াও উপায় নেই কিন্তু এখানে খাবার সুস্বাদু হোক না হোক উম শরীরের পক্ষে খুব ভালো ওরা আমাদের বাঙ্গালীদের মতন অত তেল ঝাল মসলা খায় না

আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি আহ এইজন্য আমাদের শুধু একটু মাছ ভাত হলেই হয়ে যায়। হ্যাঁ বল আমাকে একটা কথা বলো এখানে সবাই এই যে বা একটা সব জায়গায় দেখি বাঙ্গালীদের মধ্যে একটা ঝামেলা আছে বাঙাল আর ঘটি । বাঙাল আর ঘটির অসুবিধাটা কি? হ্যাঁ হ্যাঁ actually ওদের সঙ্গে আমাদের main হচ্ছে যেটা প্রধান অসুবিধা সেটা হচ্ছে খাদ্যাভ্যাস ঠিক আছে? যেটা খাওয়ার যে জিনিসপত্রগুলো সেগুলো ওদের আর আমাদের যেমন ওরা চিংড়ি ভালো খায় ঠিক আছে আমরা ইলিশ। ওরা পোস্ত ওদের সবকিছুতে আলু পোস্ত ওদের হচ্ছে একটা main প্রিয় খাবার ঠিক আছে আচ্ছা ওদের হচ্ছে ডালের মধ্যে ওরা বিউলির ডাল ভীষণ ভালো মা~ মানে এগুলো হবেই ওদের আরকি, ঠিক আছে বিউলির ডাল কিন্তু আমাদের যেমন আবার ওদের রান্না আমরা যেমন রান্নায় একটু আবার মিষ্টি দি ওরা আবার রান্নায় অতটা মিষ্টি ভালো খায় না। এগুলোই হচ্ছে বাঙাল আর ঘটিদের বলে আর কি আহ ওরা মুড়ি চপ মুড়ি ঠিক আছে আহ সন্ধ্যাবেলা ওদের চপ মুড়ি চাই বা মুড়ি দিয়ে তরকারি দিয়ে। ঠিক আছে কিন্তু আমাদের বাঙ্গালদের মধ্যে আবার আমরা এগুলো খাই না।

আমাদের বেশি লাগে ওদের আরেকটা রান্নাও আছে সেটা হচ্ছে বাটি চচ্চড়ি।

আলু কুচি কুচি করে নেবে তার মধ্যে ওরা নুন দেবে হলুদ দেবে দিয়ে এক বাটি ভর্তি জল দিয়ে বসিয়ে দেবে ঠিক আছে এটা ওদের একটা খুব প্রিয় খাবার বাটি চচ্চড়ি taste এ কোন ফারাক হয় আমরা যেভাবে বানাই আর ওরা যেভাবে বানায় ফারাক তো আমাদের চোখে একটু লাগে কিন্তু ওদের খাবারও ভালো নিশ্চয়ই ভালো। এটার একটা আলাদা test ওদের একটা আলাদা test । ওদের রান্নার খাবার ও যথেষ্ট ভালো কিন্তু আমাদের মধ্যে একটা যে মানে বলা যায় একটা লড়াই আছে যে তোরা ঘটি আমরা বাঙাল কিন্তু ওদের রান্না বান্না

সেটাই বাঙালির খাবার আর কত খারাপ হবে? এত কষ্ট করে এত পরিশ্রম করে বানানো হয় যে ওপার বাংলা থেকে আমরা এসেছি তো আমাদের রান্নার variety মানে বৈচিত্র অনেক ঠিক আছে আমরা তো আদতে বাংলার বই ওপার বাংলার লোক আর ঘটিরা হচ্ছে এদেশীয় এখানেই ওরা থাকতো আমরা জলা জমি জায়গা থেকে আমরা এসেছি ওখানকার প্রচুর রকমের মাছের বৈচিত্র আছে রান্নাবান্না সবকিছুই আমরা ওপার বাংলা থেকে বেশি শিখে এসেছি সেগুলো ওদের আর আমাদের খাদ্যাভ্যাসে একটু তুমি তো জানো মুড়িঘন্ট আমার favorite

মুড়ি ঘন্ট টা বানায় কি করে ওখানে তো আমার রান্নার যিনি ছিলেন সে বানিয়ে দিত তোর ওখানে কি মাছের মাথা পাওয়া যাবে? গোটা মাছ ই কিনতে হবে এবার অন্য মাছটাকে ধরো আমি ভাজা করে নিলাম আর মাথাটা দিয়ে তাহলে মুড়ি ঘন্ট করে নেব। আচ্ছা মাথাটা নিয়ে এসে প্রথমে মাথার কানকো গুলো ফেলে দিয়ে ভালো করে মাথাটা ধুয়ে নিবি ঠিক আছে কানকো গুলোকে যে ভিতরে যে থাকে ওই লাল লাল যেটা থাকে ওটা ফেলে দিবি ফেলে দিয়ে ভালো করে মাথাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিবি। রেখে দিয়ে ওটাকে ভালো করে সরষের তেল দিবি দিয়ে ভালো করে মাথাটাকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। আর আগেই যেদিন মনে করবি মুড়িঘন্ট করবি তার আগেই কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিবি এইবার তেল দিলি মাথা ভেজে তুলে রাখলি এইবার তুই আস্ত গরম মসলা ফোরন দিলি তেলের মধ্যে দিয়ে একটু আলু ছোট ছোট করে আলু কেটে নিবি পিয়াজ রসুন টমেটো আদা কেটে নিবি কেটে নিয়ে তুই তারপরে উম ওই মাছের তেলের মধ্যে শুকনো গ গরম মসলা দিলি আস্ত গরম মসলা দিয়ে ওর মধ্যে আলুগুলোকে ভেজে পেঁয়াজ রসুন টমেটো আদাবাটা সব দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিয়ে নিয়ে নিয়ে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কাগুঁড়ো সব দিয়ে তুই ওটাকে ভালো করে কষাবি, কষিয়ে তার মধ্যে ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিবি। ধুয়ে রাখা গোবিন্দ ভোগ চালটা জল ছড়িয়ে দিয়ে দিবি। দিয়ে আবার একটু সময় কষাবি কষাবি কষাবি কষতে কষতে তারপরে জল দিবি বেশ একটু গন্ধ বেরোলে জল দিবি। জল দিয়ে যখন ফুটে উঠবে তখন মাছের মাথাগুলো ভেঙে ভেঙে ভেঙে ভেঙে দিয়ে দিবি আর যেই হয়ে যাবে শুকনো শুকনো তারপরে ওর মধ্যে গরম মসলা গুঁড়ো দিয়ে একটু ঢেকে রেখে নামিয়ে নিবি। আর কিচ্ছু না

শুনতে যতটা easy লাগে ততটা easily যদি বানাতে পারতাম তাহলে হয়েই যেত। অসুবিধাটা আরেকটা খুব বড় যেটা হচ্ছে এখানে তো আর সেরকমভাবে directly কোন মাছ পাওয়া যায় না আসে হয়তো বেঙ্গল এর থেকেই ট্রেনে করে এই মাছগুলো তাই জন্য taste ও কতটা সুস্বাদু হবে বোঝাটা একটু মুশকিল এখানে তুমি ওই ডিম chicken, mutton এগুলো পাবে। কিন্তু ওই মাছের variety নেই বললেই চলে। আর যদিও বা তুমি পেয়ে যাও ওরা কেটে দিতে চায় না আর যদি তুমি সেটাও পেয়ে যাও তাহলে তোমার দেখে সেই মাছ একদম পছন্দ হবে না বাঙালিরা এতটাই ভালো fresh মাছ পায় যেরকম frozen মাছ খেতে একদমই ইচ্ছে করে না। ওর কোন সাধই থাকে না আর তোর voice টা একটু ভাঙ্গা ভাঙ্গা আসছে হ্যাঁ আর একটু clear কর ও তাহলে আমি তালে অন্য একটু side এ গিয়ে তোমার সাথে কথা বলছি দাঁড়াও এখানে একটু network এর সমস্যা আছে তো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা হয় গো এখানে একটুখানি কিছু কিছু signal এ সমস্যা আছে। আচ্ছা আসলে আমরা তো এখানে সমস্তটাই local মাছ পাই তাই না local নদী নালা বিল এ সমস্ত জায়গার মাছ পাই আর তোরা ওখানে যেগুলো পাবি সেগুলো তো চালানি মাছ না অনেক দিনের পড়ে থাকা fridge fridging সমস্ত মাছ সেরকম আমাদের মত তো taste আসবে না ওতে সেটাই মা বলছিল এর মধ্যে তুমি আর মা নাকি কোথায় খেতে গেছিলে? ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম এখানে শার্লক বলে একটা নতুন restaurant খুলেছে আমার তো একটু বাড়ির রান্নাই বেশি পছন্দ বেশি তেল ঝাল মশলা এগুলোতো আমি খুব একটা খাই না এখন যেহেতু বয়স হয়েছে কিন্তু শার্লক এত সুন্দর খেলাম restaurant টাতে এত কম ঝাল বা ঝাল তো সেরকম একটা হয় না কিন্তু তেল তেল মশলা ও খুবই ছিল mixed fried rice নিয়েছিলাম আর করাই পানির নিয়েছিলাম কড়াই chicken নিয়েছিলাম sorry চিলি পনির নিয়েছিলাম। করাই chicken নিয়েছিলাম। এত ভালো খেয়েছি মানে সত্যি কথাই আবারও আরেকদিন যাওয়ার ইচ্ছা আছে তোর মাকে নিয়ে দেখি আহ আর তোর আহ মেসোর জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম pack করে । আমাদের সময় তো আর এত restaurant এর চল ছিল না আমরা তো বাড়িতেই এগুলো করতাম যেমন বাড়িতেই তো আমি বিরিয়ানি করতাম এখন তো কত বিরিয়ানির দোকান আমাদের সময় কি ছিল আমিনিয়া, আরসালান আর তো কিছু বাইরের দোকান ছিল না যেতে গেলেও আমিনিয়াতে সেই কলকাতায় যেতে হতো। আর এখন তো আমিনিয়া, কত branch খুলেছে কত জায়গায় খুলেছে যাই বল আমাদের কলকাতার বিরিয়ানির মতন হায়দ্রাবাদি বিরিয়ানি বা লখনৌই বিরিয়ানি না আর আমাদের বিরিয়ানি পুরো আলাদা খেতে খুব বেশি ভালো খেতে খেয়ে কোন কষ্ট হয় না। সত্যি কথা। আমাদের বিরিয়ানি সত্যিই ভালো কলকাতার বিরিয়ানি।

আমার একটা restaurant এ খুব ইচ্ছে হয়েছে খাওয়ার সেটা হচ্ছে ভূতের রাজা দিল বর কেন ওতে speciality কি ওরা হচ্ছে ওদের decoration টা খুব সুন্দর আর আহ পুরো বাঁশ ছাড় ভুতের মুখ এইরকম করে সেই পুরো করেছে পরিবেশটা আর হচ্ছে পুরো কাঁসার থালায় ভাত দিচ্ছে কাঁসার বাটি কাঁসার গ্লাস এবং খাবারের ও খাবারও খুব সুস্বাদু যাদের কাছেই শুনলাম খাবারও খুব সুস্বাদু,

তার কারণ যদি তুমি একটু decoration ভালো না করো লোকজন যদি একটি ফটো তুলতে না পারে তাহলে ওই আমাদের বয়সী লোকজনের ভিড় টা একদম কমে যায়,

আর খেতে যেতেও ভালো লাগে না যদি চতুর্দিক সাজানো গোছানো থাকে হ্যাঁ এই এখানেই আমার মেয়ের সঙ্গে আমি গিয়েছিলাম বলে একটা

আচ্ছা একটু network এর সমস্যা হচ্ছে মনে হয় মাঝে মাঝে এত সুন্দরভাবে ambience বা পরিবেশ খাবারটা খুব ভালো, চা টাও খুব ভালো খেলাম

ঠিক আছে ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ আসবি কবে চলে আসব তাড়াতাড়ি চলে আসবো মাসখানেক এর মধ্যে আসবো আর আমি যদি আবার রান্নার কিছু দরকার হয় আমি তোমাকে ফোন করবো। অবশ্যই আর যেগুলো বললাম সেগুলো করে খাস

হ্যাঁ হ্যাঁ। দিল্লি, ভার~ দিল্লি হলো ভারতের রাজধানী । দিল্লি একটি ঐতিহাসিক পুরাতন দিল্লি এবং আধুনিক নতুন দিল্লি সহ একটি মহাজাগতিক শহর। ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ থেকে জনাকীর্ণ shopping mall আধুনিক মেট্রো system এর বিস্তৃত network থেকে দিল্লি university campus পর্যন্ত দিল্লির একাধিক ব্যক্তিত্ব রয়েছে এবং এটি একটি শহরে একটি হৃ~ হৃদয়ের শহর বিবেচিত হয়। পুরনো দিল্লির সরু ঘূর্ণীয়মান গলি এবং bi-lane গুলি প্রাক্তন মোঘল শাসনের প্রমাণ। পুরনো দিল্লিতে দেশের অন্যতম প্রাচীন এবং বিস্তৃত বাজার রয়েছে। চাঁদনী চক। আপনি যদি মোঘল ইতিহাস অন্বেষণ করতে চান তাহলে লালকেল্লা, জামা মসজিদ, হুমায়ূনের সমাধি এবং পুরান কিল্লার মতো ঐতিহাসিক স্মি~ স্মৃতিস্তম্ভ গুলি অন্বেষণ করতে সময় নিন। দিল্লির বিখ্যাত মন্দির গুলি শহর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কয়েকটি উল্লেখযোগ্য হল অক্ষদা মন্দির, লোটাস টেম্পল, জাম বাহাই মন্দির নামেও পরিচিত এবং ইসকন মন্দির ‌।

চা থেকে শুরু করে ছোলে ভাটুরে হলো বৈচিত্র্যময় সংস্কৃতির একটি গোলে যাওয়া পাত্র এবং এই সত্যটি শহরে রান্নার plate প্রতিফলিত হয় । ভ্রমণকারীদের জন্য বেশ কয়েকটি cafe এবং রেস্তোরা রয়েছে। central দিল্লি হল, দেশের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এবং এখানে অবশ্যই দর্শনীয় স্থানগুলিও মধ্যে রয়েছে করনাকপ্লেস, রাষ্ট্রপতি ভবনের বাইরে থেকে আপনি রাইসিনা হিল দর্শকদের দর্শকদের ভিতরে যাওয়ার অনুমতি নেই‌। রাজপথ এবং ইন্ডিয়া গেট এই এলাকাগুলি দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা হল সন্ধ্যায়। কারণ সমস্ত building আলোকিত হয় এবং আপনি ইন্ডিয়ান গেটে অমর জাওয়ান জোত্যি উজ্জ্বলভাবে জ্বলন্ত দেখতে পারেন । কিছু রঙ্গিন বাজার এবং উন্নত বাজারসহ দিল্লি হল ক্রেতাদের সর্গ দিল্লির বিস্তৃত বাজার নিশ্চিন্ত করে যে ভ্রমণকারীরা তাদের সাথে আশা luggege এর দ্বিগুণ নিয়ে বাড়িতে ফিরে যান । কিভাবে দিল্লি পৌঁছবেন? দেশের রাজধানী হওয়ায় দিল্লি নয়া দিল্লি ভারত এবং বিশ্বে সমস্ত প্রধান

ভারতের সমস্ত বড় শহরের সাথে ভালোভাবে সংযুক্ত। রাষ্ট্রীয় bus গুলি প্রতিবেশী সমা~ শহরগুলিতে এবং সেখান থেকে চলে। রাস্তা দিয়ে কিভাবে দিল্লি পৌঁছবেন? দিল্লি শহর এ সমস্ত বড় শহরের সাথে shortcut এ সংযুক্ত যদিও বাস গুলি ট্রেনের মত আরামদায়ক নয়। তবুও কিছু গন্তব্য বিশেষ করে পাহাড়ের এ~ এগুলিতে একমাত্র পছন্দ। দিল্লিতে বেশ কয়েকটি bus terminal রয়েছে। এবং প্রধান operator হল দিল্লি transport associa~ corporation DTC কাশ্মীর গেট ISBT জনপ্রিয় ভাবে the ISBT নামে পরিচিত। বৃহত্তম টার্মিনাল অনন্যা প্রধান টার্মিনাল গুলি হল সারাইকালে-

ট্রেনে দিল্লি পৌঁছবেন? দিল্লির চারটি প্রধান স্টেশন রয়েছে । দিল্লি জংশন যাকে পুরনো দিল্লির নবাব বলা হয়। মধ্য দিল্লিতে অবস্থিত নয়া দিল্লি শহরের দক্ষিণ অংশে হযরত নিজামুদ্দিন এবং পূর্বে আনন্দ বিহার। দিল্লি জংশন এবং নতুন দিল্লি রেলওয়ে স্টেশনে দিল্লি মেট্রো yellow line দ্বারা সংযুক্ত আরও আনন্দ বিহার দিল্লি মেট্রো blue line দ্বারা সংযুক্ত। নীল line এ পাহাড়গঞ্জ metro স্টেশন দিয়েও নিউ দিল্লি রেলওয়ে স্টেশন যাওয়া যায়। হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে নিকটতম metro station হলো blue line এর প্রগতি ময়দান এবং violet line এর ঝংপুরা। আপনাকে শহরে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য সমস্ত station এর বাইরে taxi e-rickshaw, auto এবং bus রয়েছে । দিল্লিতে স্থানীয় পরিবহন আপনি যদি প্রথমবার দিল্লিতে যান এবং ভাড়া করা taxi না থাক~ না থাকলে যাতায়াতের আরো অনেক উপায় রয়েছে। যেমন cab, aggregator, ola, uber আপনার ola, uber এবং download করা যদি আপনার ola, ubar download করা আছে তাহলে আপনি নিশ্চিন্ত করুন। একটি cab book করা দিল্লিতে যাতায়াতে একটি অতি সুবিধাজনক উপায়। এই পরিষেবা গুলন নিশ্চিন্ত করবে যে ভাড়া ন্যায্য নিশ্চিন্ত করে যে ভাড়া ন্যায্য এবং কখনো কখনো এটি একটি ব্যয়বহুল ব্যাপারও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এই পরিষেবা গুলি ঝামেলা মুক্ত ভ্রমণ নিশ্চিত করে । দিল্লি metro

charge করা যেতে পারে। auto এবং রিকশা যদি cover করা দূরত্ব খুব কম হয় তাহলে paddle রিস্কা ই-রিস্কা এবং auto সবচেয়ে ভালো। যাই হোক আপনার বেশিরভাগ সময় এই driver দের সাথে দর কষাকষি কষিতি যেতে পারে। যদিও paddle রিস্কা চালকরা এখন আর যুক্তিসঙ্গত auto চালকরা অন্যায়ভাবে charge নিতে পারে। তাদের মিটার দ্বারা tag করা ভাড়া অনুযায়ী charge করতে বলুন। আপনি ola auto বিকল্পটি ব্যবহার করতে পারেন কারণ যুক্তিসঙ্গত হবে। একই এলাকায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আরেকটি বিকল্প হল ই-রিক্সা যেটার charge হবে দশ টাকা। সেটিতে চারজন মানুষ একসাথে বসতে পারে। DTC bus bus গুলিতে দিল্লিতে ভ্রমণের সবচে ব~ সবচে সত্তারু ভাড়াটি আপনার পাঁচ টাকার মত কম হতে পারে। যদি আপনি ভাগ্যবান হন যে একটু সামান্য কম ভিড় বাস পেয়ে যেতে পারেন। তবে এটি একটি অন্তন্ত সস্তাক্ষম এবং ভ্রমণের কার্যকর উ~ অন্যথা দিল্লির bus গুলি উপচে পড়া ভিড় এবং আহ দিল্লি হওয়ায় এটি পরিচালনা করা কঠিন হতে পারে। তিন ব~ এখানে তিন ধরনের bus ও আছে। দিল্লিতে ভ্রমণের সেরা সময় যদিও october থেকে march শীতল আবহাওয়ার কারণে দিল্লি ভ্রমণের সেরা সময় । যাই হোক november এর শেষ থেকে january র কিছু সপ্তাহ ভারী ধোঁয়াশার কারণে এড়িয়ে চলা উচিত। february এবং march এর বাইরে ভ্রমণের জন্য দুর্দান্ত আবহাওয়া এবার তুলনামূলকভাবে পরিষ্কার বাতাস রয়েছে। দিল্লি গ্রীষ্ম এবং শীত মৌসুমে চরম তাপমাত্রা অনুভব করে । গ্রীষ্মে মাস গুলি দিল্লিতে প্রচন্ড গরম থাকে। কারণ তাপমাত্রা পঁয়তাল্লিশ degree celcius ও বাড়তে পারে। বর্ষা ঋতুতে তাপমাত্রা কিছুটা কমে যায় এবংকিছুটা কিছুদিন ঘুরে বেড়ানোর জন্য ভালো হতে পারে। শীতকালে দিল্লি december থেকে march হল দিল্লি ভ্রমণের সেরা সময় কারণ আবহাওয়া মনোরম থাকে এবং এটি বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবের সময়। যাইহোক কয়েক সপ্তাহের জন্য কখনো কখনো এক মাস বা তারও বেশি সময় বর্ধিত ধোঁয়াশা ধোয়া এবং কুয়াশা ঘন আবরণের কারণে দিল্লি ভ্রমণ করা অসম্ভব । এটি সাধারণত november এর মাঝামাঝি থেকে শুরু হয় এবং এর জন্য প্রাথমিক কারণগুলির মধ্যে থেকে একটিকে কাছাকাছি রাজ্যের ক্ষেতে ক্ষেতে ফসল ফলানো হিসেবে উল্লেখ করা হয়েছে। ধোঁয়াশা বিপদজনক এবং এটির শ্বাস নেওয়া বেশ কঠিন হয়ে উঠতে পারে। এবং এই সময় দিল্লিতে ভ্রমণের কঠোরভাবে পরামর্শ নেওয়া ভ্রমণের কঠোরভাবে পরামর্শ দেওয়া হয় না । দিল্লির আবহাওয়া নির্বিশেষ শহরে বড়দিন এবং নববর্ষের আগে দিনগুলি খুব আনন্দের সাথে উদযাপিত হয়। শহরটি বিভিন্ন show এবং concert এর সাথে জীবন্ত থাকে। রাতে জীবন উপভোগ করার জন্য দিল্লির প্রচুর জায়গা রয়েছে এবং জায়গা গুলি খুব শীঘ্রই book হয়ে যাওয়ায় রচনা পরিকল্পনা গুলি একটু আগে থেকেই তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে । february এবং march এ তুলনামূলকভাবে পরিষ্কার বাতাস থেকে থাকে এবং এই মাসে কেউ বিভিন্ন ঐতিহাসিক দিন নির্দশন গুলিকে cover করতে পারে এবং তাদের সাংস্কৃতিক তাৎপর্য capture করতে পারে। আপনি শিল্প জাদুকর পরিবেশন করতে পারেন এবং সুন্দর painting হাভেলি এবং দেখতে পারেন। প্রকৃতিপ্রেমীদের এবং photographer দের জন্য এটি দেখার সময় সেরা সময় কারণ ঋতুটি শহরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। অতএব আবহাওয়া এবং সংস্কৃতিক কারণেই এই মাসগুলি দিল্লি ভ্রমণের সেরা সময়। বর্ষায় দিল্লি দিল্লিতে এই july থেকে september মাসে মধ্যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় । সাধারণত বৃষ্টির ঝর্ণা শক্তিশালী হয় এবং সা~ কয়েক ঘন্টা স্থায়ী হয়। যখন বাইরে ভ্রমণ করা বেশ কঠিন হয়ে পড়ে যাইহোক পুরো মৌসুমে খুব কমই পনেরো দশ দিন হয় যখন এটি এত বেশি বৃষ্টি হয়। যাই হোক বৃষ্টি তাপমাত্রা কমিয়ে আনে এবং বাইরে বৃষ্টি না হলেও ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত দিন হয়ে ওঠে। যদিও এটি পর্যটনে উপযুক্ত সময় নয় তবুও এই মাসগুলিতে বৃষ্টিতে ভিজে যাওয়া শহরের মহিমা উপভোগ করা যায়। দিল্লিতে অনেকগুলি অদ্ভুত cafe ও রয়েছে যেখানে আপনি একটি cafe তে কিছু শান্ত সময় কাটাতে পারেন। coffee তে চুমুক দিতে পারেন এবং যখন আপনি বৃষ্টির বৃষ্টিতে দেখেছেন তখন একটি বইও পড়তে পারেন। বর্ষাকালে কেউ রাস্তায় ঘুরে ঘুরে পছন্দের রাস্তার খাবার যেমন সামোসা চাট এবং momo র স্বাদ নিতে পারেন। ভোজন রসিকরা তাদের একটি দাওয়াতে দিল্লিতে সবথেকে সুস্বাদু পন্তা খাওয়ার জন্য মোর থালে যেতে পারেন। বর্ষায় আয়োজিত বিভিন্ন শিল্প উৎসবের অংশ নি~ অংশ নিতে পারেন শীল~ শিল্পপ্রেমীরা। বর্ষা উৎসবের শিল্পকর্মীদের জন্য একটি সম্পূর্ণ আনন্দ। যখন হালকা বৃষ্টি হয় তখন কেউ দিল্লির বিভিন্ন হ্রদে paddle ride করেন। গ্রীষ্মে দিল্লি দিল্লিতে গ্রীষ্মকাল গরম এবং সু~ শুষ্ক তাপমাত্রায় পঁচিশ degree থেকে পঁয়তাল্লিশ degree র মধ্যে। যদিও এটি দিল্লি ভ্রমণের সঠিক সময় নয় অনেক পর্যটক এই সময় যান নিজেকে hydrate ও রাখতে পর্যাপ্ত পরিমানে পানি~ পানীয় জল পান করুন এবং আপনি যখন দিনের বেলায় বেড়াতে যান তখন স্নান sunglass প্রয়োজন হয়। গ্রীস্মে আপনি এমন কিছু মজার ক্রিয়াকলাপও রয়েছে যেটা আপনি করতে পারেন যেমন হলো mall যেখা~ আপনি যেখানে যেতে পারেন কেউ কেনাকাটা করতে পারেন এবং ice-scatting কর~করতে পারেন। গুরগাঁও একটি সংগঠনের উদ্যোগে একটি সামাজিক উদ্যোগ রাহোগিরি দিবস গুরগাও এ একটি রবিবার এর সকাল কাটানোর পরিকল্পনাও আপনি করতে পারেন। এখানে কেউ লুডু খেলার যোগব্যায়াম cycle চালানো ইত্যাদি ক্রিয়া-কলাপ উপভোগ করতে পারেন। আপনি ঠোঁট ঝাঁকানো গোলাপ গোলা উপভোগ করতে পারেন। বাউলিতেও যেতে পারেন। ভোজন রসিকদের জন্য গ্রীষ্মকাল পরম আনন্দের বিষয়। কারন আন্তর্জাতিক আম উৎসব হয়। প্রতিবছর গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয়। এছাড়াও কেউ দিন কেউ দিনে গ্রীষ্মকাল pool party লিপ্ত হতে পারে এবং রাতে বিভিন্ন club এ যেতে পারে। ঠান্ডা বাতাস আপনি চাঁদনী চকের রাত হাঁটাহাঁটি করুন এবং সেই গলিতে পুরোনো দিল্লির প্রানবাতাস সাংস্কৃতিক এবং সমৃদ্ধে ঐতিহ্য উপভোগ করুন। দিল্লির খাবার দিল্লি হলো ঐতিহ্য স্থাপিত এবং ইতিহাস এবং শক্তি কেন্দ্র এবং এক জীবনরেখা মধ্যে দিয়ে যা

দিল্লির খাবার অতীতের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক ধর্ম জীবিকার থেকেও স্বাদ এবং উপ~ উপাদান ধার করে আপনি chinese continental thai মেক্সিকান মুঘল থেকে শুরু করে দক্ষিণ ভারতীয় উত্তর ভারতীয় পাঞ্জাবি রন্ধন প্রণালীর ক্ষেত্রে অগণিত পছন্দ সহ এখানে সেরা খাবারের বিকল্পগুলিও চেষ্টা করতে পারেন। আরেকটি সমান শুষ্ক মুখে জল আনা এবং প্রাণবন্ত বিকল্প যা এখনকার খাদ্য সংস্কৃতিকে সঙ্গে করতে শুরু করে তা হল রাস্তার খাবার। এখানকার রাস্তার খাবারের অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত দিল্লি অদেখায় থাকে।